গাড়িটির কালার হচ্ছে নীল কালো।

ঘরটি দেখে মনে হচ্ছে এসস্টেট ব্যাংক এ_টি_এম ।

একতি তুলের উপরে একটা বোতল দেখতে পাচ্ছি।

সেখানে দুটো লোককে দেখতে পাচ্ছি।

টেবিল -এর ওপর একটা ফুলের টবও দেখা যাচ্ছে।

সব জিনিসগুলো মাটির উপর রাখা আছে।